যেখানে সিঁড়ি বেয়ে বেশ কিছু মেয়ে ছেলেরাউপর দিকে যাচ্ছে বাইরে কিছু বাইক সাইকেল স্ট্যান্ড করা এবং দুটি গরু বাছুরকেও দেখা যাচ্ছে

এবং একজন দুজন লোকবসে দেখা যাচ্ছে গেটের বাইরেও একজন লোককে দাঁড়িয়ে থাকতে--

এখানে দেখা যাচ্ছে চারিপাশে বেশ কিছু গাছপালা রয়েছে এবং সামনেই দেখা যাচ্ছে একটি দেওয়াল যেখানে দেখা যাচ্ছে পেন্টিং করা রয়েছে--

আর সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে রাস্তাটা একটু বেগুনি বেগুনি ভাব।

সুন্দর থাকার জায়গা যেখানে একটি সুন্দর গেট করা এবং সামনের একটি বড়ো ব্যানার যেটি সাদা লাল কালার - এর দুধারে দেখা যাচ্ছে --